আপনার সাথে পরামর্শ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ নীরদ চন্দ্র চৌধুরী mess থেকে বেরিয়ে দেখলেন তার college এর প্রিয় বন্ধু বিভূতিভূষণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রাস্তায়- time কল থেকে কী একটা পাত্রে জল তুলে রাখছেন। নীরদ বাবু নিশ্চিত হয়ে হওয়ার জন্য এগিয়ে গেলেন। হ্যা কোন সন্দেহ নেই ইনিই তার বন্ধু। প্রিয় বন্ধু বিভূতিভূষণ। বিভূতিভূষণ বাবু জল পান শেষ করে নীরদ বাবু শেষ হলে নীরদ বাবু বলে উঠলেন বিভূতি তুমি এখানে জল খাচ্ছ! কী আশ্চর্য! কারণটা কী? বিভূতি বাবু একটি অপ্রস্তুতের হাসি হেসে বললেন, একটু আগে ছাতু খেলাম, তাই জল খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম। নীরদ বাবু বললেন, তা তো বুঝলাম, কিন্তু তুমি আছ কোথায়? কী করছ এখন? বিভূতি বাবু বললেন- আপাতত কিছু না। ওই ভুজিয়াওয়ালা দোকানে একটা চৌকি খালি আছে, রাতে ওখানেই থাকি। মাসে পাঁচ টাকা দেব বলেছি। আসলে যে school এ শিকক্ষতা করতাম, সেটা হঠাৎই ছেড়ে দিতে হল। তাই এই অবস্থা চলছে। নীরদ বাবু বললেন বিভূতি আমি তোমার college এর ঘনিষ্ঠ class-mate তুমি একবারটি আমাকে জানালে না? আমার এমন অবস্থা তোমার এমন অবস্থা, থাকার জায়গা নেই! তোমার মালপত্র গুছিয়ে নাও, চল আমার mess এ। সেই একচল্লিশ a মির্জাপুর street এ

ঠাকুর দাদার ঝুলি, ঠাকুমার ঝুলি ও দাদা মশাইয়ের থলে থলের লেখক। বিভূতিভূষণকে mess এ নিয়ে গিয়ে খাটে থিতু করে নীরদ বাবু বললেন এবার বলো বিভূতি তোমার ব্যাপার কী? সমস্যা কোথায়? বিভূতিভূষণ বললেন তুমি তো জানো আমি MAclass এ ভর্তি হয়েছিলাম। হঠাৎ এমনভাবে আমার স্ত্রী গৌরীর মৃত্যুর সংবাদ এলো আমার প্রথম সন্তানেরও, আমার মন ভেঙে গেলো। পড়া ছেড়ে দিলাম। কত দিন ঘুরেছি কত জ্যোতিষীর কাছে, কত সাধু-সন্ন্যাসীর কাছে, পরলোক সম্বন্ধে জানবার জন্য। মফস্বলের এক school এ চাকরি নিলাম। মাইনে যা পাই একজনে চালাবার মতো যথেষ্ট। যা বাঁচে মাকে পাঠাই। মাঝেমাঝে কলকাতায় আসি পরিচয়ে আড্ডায় শ্যামল কৃষ্ণ ঘোষের সঙ্গে আলাপ হলো। ইনি আফ্রিকায় জন্মেছিলেন। সেখানেই বড়ো হয়েছেন। বললাম আফ্রিকার একটি নির্জন বনের জায়গার নাম করতে পারেন? আমি সেখানে গিয়ে থাকতে চাই। সব শুনে শ্যামল বাবু বললেন- আপনি যাদের school এ কাজ করেছেন, তাদেরই ভাগলপুরে বিশাল state আছে। জমি বিলি করবেন। সেখানকার বন, আফ্রিকার বনের থেকেও গভীর। শ্যামল বাবুর কথা মতো সেখানে চলে গেলাম। ছবছর তাদের জমিদারি assistant manager হয়ে কাজ করলাম। নীরদ বাবু বললেন, তারপর? বিভূতি বাবু বললেন, সে কী গভীর বন! তুমি চিন্তা করতে পারবে না। কাজের পর রাত শেষ শুয়ে পড়ল পরলোক চিন্তা করতাম গৌরির কথা ভাবিয়া সেখানে লেখালেখি। টানা ছবছর কাজ করার পর হাঁপিয়ে উঠলাম। মাঝেমধ্যে কাজের জন্য পূর্ণিয়া ভাগলপুর যাই। আবার ফিরে যাই জঙ্গল মহলে। শেষেই শহরের টানে ফিরে এলাম। ফিরে এসে মফস্বলের একটা school এ চাকরি নিই। result তো ভালো ছিল চাকরি পেতে অসুবিধা হলো নাহ। চলছিল ভালোই। তা যেখানে থাকতাম, তাদের বাড়ির এক মেয়ে এত যত্ন করতে লাগলো, মনে ভয় হলো। আমার মনে হলো সেই মেয়েটি হয়ত আমায় ভালোবাসতে চায়। শহর নয়, বদনাম হলে তার বিয়ের সমস্যা হয়ে যাবে। আমি তাই একদিন চাকরিতে ইস্তফা দিয়ে- কলকাতায় চলে এলাম। নীরদ বাবু তার oxford এর বাড়িতে বসে আমাকে এ ঘটনাটি বললে বলেছিলেন। বাবু কত মহৎ অন্তঃকরণ ছিল বিভূতি পরে কী করবে কোথায় থাকবে তার কোন সংস্থা নেই, পাছে মেয়েটির দুর্নাম র রটে সেজন্য school এ পাকা চাকরি ছেড়ে চলে এলো। নীরদ বাবু বললেন তা তুমি ছবছর ধরে লেখালেখি করছ বললে, কী লেখা দেখাবে তো? বিভূতি বললেন- তা তুমি তো এখন কাজে বেড়োচ্ছ, ফিরে এসো, আমি ততক্ষণে একটু গোজগাছ করে নিই। নীরদ বাবু বললেন- হ্যা আমার তো রামানন্দ বাবু প্রবাসী office এ যাওয়া। আবার সেই সঙ্গে modern review ইংরেজি কাগজটাও দেখতে হচ্ছে। ঠিক আছে, তুমি জিরিয়ে নাও। আমি mess manager কে বলে দিচ্ছি, তুমি আমার guest যতদিন দরকার থাকবে, আসি। নীরদ বাবু চলে যাওয়ার পর বিভূতিবাবু তার বাক্স ও bag খুললেন। জিনিসপত্রের মধ্যে তো সামান্য কিছু জামা কাপড়, bag এর মধ্যে তার যাবতীয় পাণ্ডুলিপি,

দাও বিভূতি তোমার লেখাপত্র দেখি। বিভূতিবাবু তার উপন্যাসের পাণ্ডুলিপিটি দিলেন। বললেন এটিই সম্পূর্ণ হয়েছে, অন্যগুলো একটু ঘষা-মাজা করতে হবে।

বিভূতিবাবু ঘুম থেকে উঠে দেখলেন বন্ধু মু মুঠে উঠে মুখ চোখ উহ চোখ ধুয়ে এসে, এসে জানালার দিকে চেয়ে বসে আছে। বিভূতি বললেন কখন উঠেছ নীরোদ? নীরোদবাবু বললেন- উঠার তো প্রশ্নই নেই, তোমার লেখা পড়তে পড়তেই তো সারারাত কেটে গেলো। ওহ কী লিখেছ বিভূতি! তুমি হয়ত নিজেই জানোনা, এই বই বেড়োলে রীতিমতো হইচই পরে যাবে। তুমি কোনো পত্রিকায় দেওয়ার চেষ্টা করেছো? বিভূতিবাবু বললেন প্রবাসী ভারতবর্ষে তো বলতে গিয়েছিলাম, সকলেই বললেন ওদের ধারাবাহিক চলছে, সবাই দু তিন বছর বাদে খবর নিতে বলল। নীরদ বাবু বলল ঠিক আছে। তোমাকে নিয়ে আমি বিচিত্রা পত্রিকার office এ যাবো। বিচিত্রার সম্পাদক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, বলেছিলেন আমাকে ভালো লেখার খোঁজ করতে। তুমি আমি দুজনেই যাবো। বিচিত্রা office এ দেখা হলো উপেন্দ্র বাবুর সঙ্গে। নীরদ বাবু পরিচয় করিয়ে দিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে। নীরদ বাবু বললেন উপেন্দ্র বাবু, উপেন বাবু এই বই বেড়োলে আর দেখতে হবে না, সব সাহিত্য জগত চমকে উঠবে । উপেন বাবু সাগ্রহে পথের পাঁচালির পাণ্ডুলিপি নিলেন। বললেন ঠিক আছে। আমি যত শীঘ্র পারি ধারাবাহিক বার করব। তারপর এক মাস যায়, দু মাস যায়, তিন মাস যায় এর মধ্যে কোন খবর না পেয়ে বিভূতি বাবু- বিচিত্রা পত্রিকার office এ খবর নিতে গেলেন। উপেন বাবু ছিলেন না, দুজন আধা সাহেব ব্যক্তি সেখানে ছিলেন। একজনের মাথায় বিভূতিবাবুকে দেখে একজন বললেন- বলুন কী দরকার? উপেন বাবু আসেনি এখনো? বিভূতিভবাবু বললেন। আমার একটা পাণ্ডুলিপি দেওয়া ছিল। শীঘ্রই বেড়োবে বলেছিলেন উপেনবাবু। ভদ্রলোক জিজ্ঞেস করলেন, কী নাম? বিভূতিবাবু বললেন পথের পাঁচালি। ভদ্রলোক শুনেই যেনো আঁতকে উঠে! ওসব পাঁচালি-টাচালি আমাদের পত্রিকায় বেড়োয় না। বিভূতিবাবু নিরুৎসাহ কণ্ঠে বললেন, না ওটা যা ভাবছেন তা নয়, ওটা উপন্যাস, নাম পথের-পাঁচালি । তখন আচ্ছা cap পরা ব্যক্তিটি বললেন, তাকে বা তার লেখাকে ঠেলে সরিয়ে দেওয়া হয়েছে। বিভূতিবাবু ক্ষুন্ন মনে ফিরে এসে- বন্ধু নীরদ বাবুকে সব কিছু বললেন। নীরদ বাবু উত্তর দিলেন- রাগত ভাবে উপেন বাবুকে গিয়ে বললেন, উপেনবাবু আমার কথা মতো আপনার কথা মতো আমি একটা ভালো লিখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর উপন্যাস পথের-পাঁচালি এনে দিলাম। বলেছিলাম বেরোলে দেখবেন, এর কি প্রশংসা হয়। আর আপনার বন্ধুরা এরকম কথা বলেছে! আপনি বলতে আহ বলাতে আমি এনেছিলাম। যদি না বেরোয় ফেরত দিন। উপেন বাবু বললেন- না, না সে কি কথা! আমি যখন বলেছি নিশ্চই বেরোবে। আমি এক দুমা আপনা আপনি এক দুমাস দেখুন।

পাঠক, লেখক, সমালোচ সমালোচক মহলে এ কী উপন্যাস! কে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়! যদিও ইতিমধ্যে তার দু তিনটি গল্প প্রবাসী পত্রিকায় বেরিয়েছে। তবু গল্প লেখকের নাম কে-ই বা মনে রাখে! সজনী কান্ত দাস তখন প্রবাসী পত্রিকায় কর্মরত। তিনি বিভূতিভূষণ এর লেখা পড়ে তার পরম বন্ধু হয়ে উঠলেন। নীরদ বাবুর মুখেই তিনি বিভূতিভূষণ ব এর কথা শুনেছেন। সজনী বাবু তার বন্ধু কল্লোল পত্রিকার অচিন্ত্য কুমার সেনগুপ্তকে বললেন, তোমার যে নতুন সাহিত্য nihilist সাহিত্য ব বলো, এটা এই বইটা পথের পাঁচালি বিচিত্রা পত্রিকায় বেরোচ্ছে, পড়ে দেখো। প্রথম বইতেই বাজিমাত করেন বিভূতিভূষণ। স্বয়ং রবীন্দ্রনাথ লিখেছেন- এই বইটা দাঁড়িয়ে আছে আপন সত্যের জোরে। বিভূতিভূষণ এর প্রথম বইয়ের যেমন যাত্রাপথ সুগম হয়ে গেল, তারাশঙ্কর এর ক্ষেত্রে সহজ হয় নি। প্রথমত তিনি থাকতেন লাবপুরে। college এ পড়তে পড়তে স্বাধীনতা আন্দোলনে জড়ালেন, জেল খাটলেন, তারপর রাজনীতি থেকে সরে এলেন। তখন কল্লোল, কালী-কলম পত্রিকা, সাহিত্য জগতে ঝড় তুলেছেন। তিনি লিখলেন একটি গল্প- রসোগোল্লা। তদানীনন্দ একটি বিখ্যাত পত্রিকা ফেরত দেওয়ার পরে- পাঠালেন সে গল্প কল্লোল পত্রিকায়, দিন চারেক পরেই কল্লোলের উম গুল ছাপ দেওয়া সাদা post card এ সাদা post -card এ পত্র এলো পবিত্র গঙ্গোপাধ্যায়ের।

জমিদারি থাকলেও তারাশঙ্করের নিজের ভাষায় সাড়ে সাত গন্ডা জমিদার। ততদিনে প্রথা অনুযায়ী তারাশঙ্করের বিবাহ হইয়াছে। বোহিমিয়ান জীবনযাত্রা সম্ভব নয়। পত্র-পত্রিকায় গল্প লিখে পাওয়া যায় কুঁড়ি-পঁচিশ টাকা, লাবপুর থেকে ডাকে পাঠান, কলকাতায় আসার খরচ আছে। অথচ মাঝে মধ্যে পত্র-পত্রিকার office থেকে office এ লেখা ছাপার জন্য তাগিদাও করতে হয়। এরমধ্যে একদিন চিত্রশিল্পী যামিনী রায়ের সঙ্গে পরিচয় হলো।

ও ভালো ঘর নেবো। দক্ষিণ কলকাতায় একটা ঘর পেলাম সস্তায়। টিনের চাল, একটা table fan ভাড়া করলাম। একটা বালতি কিনলাম। আর একটা stove রাস্তার টাইল কল থেকে বালতি করে জল তুলে আনতাম তাইতেই স্নান, চায়ের জল করা বা আহ বারবার চা খেতাম, জেগে থাকার জন্য। চায়ের পয়সা কত দেব দোকানে? শুধু সকালে ও রাতে, spice hotel এ গিয়ে খেতে যা খেয়ে আসতাম। বহুদিনের ইচ্ছে একটা উপন্যাস বেরোয়, লিখা হয়ে আছে কয়টি। কিন্তু কে ছাপবে? স্ত্রীর গয়না বিক্রি করে চাপলেন প্রথম উপন্যাস চৈতালি ঘূর্ণি। নিজেই ছাপলেন, দপ্তরিকে দিয়ে বাঁধালেন।

যা পাবেন তাতে অন্তঃত দপ্তরিকে তার বাঁধাইয়ের bill এর টাকাটা দিতে পারবেন। কিন্তু বইয়ের দাম আদায় বড়ো কষ্টের। কোনো দোকানদারই বলে না বিক্রি হচ্ছে। বিক্রি হলেও বলে- নাহ বই তো যাচ্ছে না আসলে বিজ্ঞাপন না হলে বই বিক্রি হবে কী করে? এদিকটাতেও তখন নবীন লেখক তারাশঙ্কর বোঝেন না একদিন তারাশঙ্কর একটি লেখা দিতে গেলেন বঙ্গশ্রী পত্রিকায়। সেখানে সিঁড়ির মুখে দেখা দপ্তরির সঙ্গে। দেখা মাত্র দপ্তরি চেঁচিয়ে উঠলেন, এইতো বাবু আপনাকে পেয়েছি, একশো বই বাঁধাইয়ের বাঁধিয়ে নিয়ে গেলেন তারপর তো আর দেখাই নেই! টাকাও পেলাম না. আমি আর কদিন দেখব তারপর ওই ছাপা কাগজ বিক্রি করে দাম তুলে নেবো। চেঁচামেচির আওয়াজ শুনে সজনী বাবু ভেতর থেকে বাইরে আ এলো। সজনী মানে সজনীকান্ত দাস। বঙ্গশ্রী ভারপ্রাপ্ত সম্পাদক। বেরিয়ে আবার শোনেন দপ্তরির ওই হুমকি এবং তারাশঙ্করের নিম্ন সুরের উত্তর ওই দৃশ্য দেখে সজনী বাবু দপ্তরিকে ডেকে বললেন- তুমি কাকে কী বলছ জানো না? শুনো আজ থেকে ওই সব বইয়ের সব দায়িত্ব আমার । উনি যখন যা বই নিবেন, দিয়ে দেবে। bill যা হবে আমি মেটাবো। তারপর আমার আহ আমায় বললেন, তারাশঙ্করবাবু ভেতরে চলুন। তারাশঙ্কর বাবু আমায় বলেছিলেন, সেদিন থেকে সজনী আমার পরম আত্মীয় হয়ে গেলো। ধাত্রীদেবতা বেরোলো ওর কাগজ শনিবারের চিঠিতে। ও তখন বঙ্গশ্রী ছেড়ে নিজে শনিবারের চিঠি বার করেছে। ও শনিবারের চিঠিতে ধাত্রীদেবতা প্রকাশের জন্য টাকা দিয়েছে। আর ও যখন প্রথম প্রকাশন ব্যবসা শুরু করলো রঞ্জন publicly house থেকে তখন ওর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ ধাত্রীদেবতার copy টি copyright বিক্রি করলাম। পরে রাই ক মল বইটাও দিলাম আমার তো তখন টাকার দরকার, পরে ও আমার সব copyright ফেরত দিয়েছে। ওর সঙ্গে আমার বন্ধুত্ব এখন নিবিড়। সজনি বাবুর এই উদারতা আমার আমরা উদারতা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার রানু গল্পগুলি সব সজনি বাবু কে দুশো টাকায় বিক্রি করেন। চারটে বই হয়, রানুর প্রথম উম ভাগ রানুর দ্বিতীয় ভাগ, রানুর তৃতীয় ভাগ, রানু কথা বলা। এইসব বইয়ের খুব বিক্রি ছিল। একদিন আমাদের মিত্র ঘোষ

আমার রানু গল্পগুলো অন্যত্র দিতে পারি? সজনিবাবু আমায় বললেন ভানু আমার একটা কা আমা আমার একটা কাগজ দাও তো। আমি আ আমাদের একটা pad দিলাম

প্রত্যাপয়ন করলাম। নিচে সই করলেন সজনীকান্ত দাস। প্রসঙ্গত বলি- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের-পাঁচালি ও পাঁচালি ও প্রথম প্রকাশক ছিলেন সজনীকান্ত দাস। তবে তিনি copyright কেনেন নি। প্রথম সংস্করণের জন্য তিনি বিভূতিভূষণকে তিনশত পঁচিশ টাকা royalty দেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথা উনি বলেছিলেন বলেছিলেন তার সাহিত্য সৌধ যেনো একটার পর একটা ইট সাজিয়ে অতি যত্নে তোলা। অতি কঠিন পরিশ্রমে। তখন ধীরে ধীরে একটু গুছিয়ে আনছেন সব। আকসময় খবর এলো, স্ত্রীর শরীর ভালো না। দেশের চিকিৎসায় আর হচ্ছে না, নিয়ে এলাম কলকাতায়। উত্তর কলকাতায় একটা বাড়ি ভাড়া করে এখন উম এখানকার চিকিৎসায় স্ত্রীর শরীর ভালো হলো। কলকাতায় সংসার করে, আমার থাকার সুবিধা হলো। টিনের ঘর আর থাকতে হলো না, তবে গল্প লিখে, উপন্যাস লিখে কষ্টেই সংসার চলত চালাতে হতো। ইতিমধ্যে বড়ো মেয়ে গঙ্গার হলো typhoid চিন্তায় পড়লাম। মনে পড়ল প্রবাসীতে আমার কিছু টাকা পাওনা আছে, গেলাম সেখানে। office এর লোকেরা খাতা দেখে বললেন- হ্যা, আপনার পাওনা আছে। তবে বড়ো বাবু আহ আহ আসুন, কী বল বলেন দেখি বড়ো বাবু অর্থাৎ কেদার বাবু, রামানন্দ বাবুর বড়ো ছেলে। কেদার বাবু এলেন বাড়ি করে কী সব সই সাবুত করলেন আমাকে বললেন- হ্যা, আপনার পাওনা আছে তা আজ দিতে পারবো না। অন্য লোককে কথা দেওয়া আছে, আপনি office এ এদের কাছে জেনে নেবেন, কবে দেওয়া যেতে পারে, তারপর গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। আমার খুব অপমান লাগলো, ভানু। কারও সঙ্গে কোন কথা না বলে বেরিয়ে এলাম। প্রবাসী office থেকে হাঁটতে হাঁটতে এলাম, সেখান থেকে গিরীনের দোকানে । ওই যে মহেশ ভট্টাচার্যের allopathy দোকানের বারান্দায়। কাপ্তায়নি bookstall বললাম গিরীন কিছু টাকার দরকার, বড়ো মেয়ের অসুখ। তো গিরীন আমার চোখ মুখের অবস্থা দেখে- বললো- তারাশঙ্কর বাবু আপনি বসুন, সে একটা পিলিতে করে দুটো রসোগোল্লা ও একগ্লাস জল এনে দিলেন। সেটা খেয়ে প্রায় সুস্থ হলাম। তারপরে আমাকে দুশো টাকা দিয়ে বললো- আমি আর কিছু টাকা কাল সকালে আপনার বাড়িতে দিয়ে আসবো। তাও দিয়েছিলো ঠিক ঠিক। তাই আমি ওকে- আগুন বইটার copyright দিই। সেগুলো কেদার বাবু ও ওই ব্যবহারের পর গিরীনের ওই আন্তরিক ব্যবহার, আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তারপর তো সজনীর বন্ধুত্ব ও তারও ও আরো পাঁচ জন্যে সঙ্গে আলাপ ও বন্ধুত্ব হলো, বিখ্যাত খ্যাতিও বাড়লো, আবার নিন্দা শত্রুতাও কিছু হলো। আমার ডাইনি গল্পটা বেরোতে কিছু হইচই হলো। অনেকেই সুখ্যাতি করলো, আবার কেউ কেউ বললো ওটা ইংরেজি থেকে নেওয়া। মজার কথা কী জানো? আমি ইংরেজি সাহিত্য

তিনি সব শুনে বলেছিলেন- তারাশঙ্কর তুমি ঠিক ঠিকই উম আহ এক এঁকেছো। আমি এরকম চরিত্র দেখেছি, এজন্যই গোড়ায় বলেছি তারাশঙ্করের সাহিত্য সৃষ্টি যেনো বহু কষ্টের, একটার পর একটা ইট সাজিয়ে তুলেছে। কল্লোল পত্রিকার গোষ্ঠীতে ছিলেন বুদ্ধদেব বসু, অচিন্ত কুমার সেনগুপ্ত, প্রবোধ কুমার, শ্যামলাল প্রমুখ। এরা তখন রাশিয়ার nihilist সাহিত্যে

এদের লেখায় নাকি অশ্লীলতা প্রচুর। এই নিয়ে নানা শোরগোল। অনুরূপা দেবী তখন খ্যাতিনামা লেখিকা। তাকে সাহিত্য সম্রাজ্ঞী বলা হয়। প্রকাশকে বিজ্ঞাপনে তিনি এক লেখক সম্পর্কে রূঢ় মন্তব্য করলেন। একে জন্মলগ্নে-

রবীন্দ্রনাথ সে সভায় তার মন্তব্য রাখলেন, শরৎচন্দ্র তার বিপক্ষে বললেন। এরকম যখন অবস্থা কল্লোল গোষ্ঠী্র এক লেখক প্রব প্রবোধ কুমার সান্যাল

সে পথে ভ্রমণও অবর্ণনীয় কষ্ট। পথ আলাপ সঙ্গে, আশাভঙ্গ আবার তাদের সহৃদয়তা ভালোবাসা, সেই সঙ্গে পথের সৌন্দর্য ও অভীষ্ট দেব স্থানে পৌঁছে, তৃপ্তি আনন্দ। ভক্তদের আনন্দ চিত্র নিখুঁতভাবে লিখে উপহার দিলেন পাঠকদের। ফেরার পথে রহস্যময়ী সঙ্গিনী, রানীর উপাখ্যান পাঠকদের মোহিত করলো। এই বইতে নবীন, প্রবীণ সব পাঠকেই মুগ্ধ হলো। একধাপ থেকে প্রশংসা, রবীন্দ্রনাথ-শরৎচন্দ্রের বীরবল, প্রমথ চৌধুরীর নেতাজি সুভাষচন্দ্র পর্যন্ত সবার। অবশ্য সুভাষচন্দ্র তখন নেতাজি হননি। মাত্র চৌত্রিশ বছর বয়স। প্রবোধ কুমার সাহিত্যে পাঠ-প্রদীপের আলোয় চলে এলেন। যে সময়ের কথা

বঙ্কিমচ্যাটার্জি street অঞ্চলে সরে আসছে।

দোকান গড়ে উঠলো। সব থেকে প্রাচীন এস কে লাহিড়ী তারা এর তারপর দাশগুপ্ত and company পাশাপাশি আহ সেন brother সিন রায়, কমলা book ডিপো, চক্রবর্তী চ্যাটার্জি, co-operative book ডিপো প্রভৃতি। বঙ্কিম চ্যাটার্জি street এ বিশ্বভারতী একটা বই এর counter খুললো। SC সরকার আইনের বাইরে চাহিদা ছিল। গুপ্ত friend friends বেঙ্গল publishers জমিয়ে বসল। শ্যামচন্দ্র street এ SC সরকার যদুনাথ সরকারের ইংরেজি ইতিহাস বই, রাজশেখর বসুর book চলন্তিকা পোপরশুরাম ছদ্মনামে লিখিত লিখিত্ কাগজি

আর কি বলছো বলো?

ও তোর system open আছে?

setting এ যাও।

setting system এর যে setting থাকে না? system এর setting কোথায় থাকে ভাই? পেয়েছি sorry

window না? বলে দিচ্ছি দারা display, sound, notification, power, phone, network system system বলে? system তো হ্যাঁ।

play এই কিসব চলেএলো। system এ গিয়ে দেখো about বলে কোনো option আছে কি?